Hello আপা কেমন আছো? হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন? এই চলছে আমি ভাবলাম আজকে আপনাকে phone করে একটু আমার Goa ঘুরতে যাওয়ার গল্প শোনাই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 ঘোরা খুব ভালো হয়েছে মানে ব্যাপার টা হচ্ছে যে বিয়ের আগে তো আমি এতো ঘুরতে তুরতে যায়নাই, হম হম কারণ আমার মা বাবা কোনোদিন ঘুরতে নিয়ে যায়নি ।

নেওয়া valley region টায় ঘুরায় নিয়ে এসেছিল আর তারপর আহ আহ Sikkim এর side এ হ্যাঁ হ্যাঁ Sikkim এর side এ তো তারপরে তারপরের বছর আমরা মুর্শিদাবাদ গিয়েছিলাম, আমি মুর্শিদাবাদ তা ঘুরছি কারণ ওখানে আমার দিদি আছে আরি সাবাস কি মজা আহ হ্যাঁ তো ওখানে আমি আমার বর কে নিয়ে গেছিলাম হম COVID এর পরে পরেই COVID টা সবে সবে কমছে হম তো আমরা গিয়েছিলাম ভালোই লাগছিলো হম তারপরে তারপরে ও হ্যাঁ তারপরে তো আমরা goa গেলাম আচ্ছা তো goa টা খুব ভালো ঘোরা হয়েছে মানে ওটা একটা আলাদাই experience যদি কোনোদিন ও সময় সুযোগ পান তাহলে একবার goa ঘুরে আসবেন মানে North Goa টা এতটাই and happening না আহ মানে আমরা, আমরা even cruise এও গেছিলাম আচ্ছা মানে cruise এ গিয়া না প্রথমবার যাচ্ছি এতো মজা লাগছে যে কি বলবো যে সবাই নাচছে, কি মজা যে হচ্ছে আর সেই সেই শাহরুখ খান এর একটা cinema ছিল না chennai express হ্যাঁ হ্যাঁ হ্যাঁ Chennai Express এ যে যে এতে শুরুতে যেখানে দীপিকা পাডুকোনে chain টানছিলো train এর আর সামনে যেখানটায় train টা দাঁড়ায় গেছিলো সামনেই একটা বিশাল বড়ো ঝর্ণা ছিল না হ্যাঁ হ্যাঁ ওই ওই সেই সেই দুধসাগর হম হম হম তো ওই দুধসাগরে এ গিয়েছিলাম আমরা আচ্ছা

ও বাবা সে কি কান্ডকারখানা মাথা খারাপ হয়ে গেছে না তবে night life টা Goa র খুব ভালো এটা আমি বলতে পারি Goa র night life খুব ভালো আমাদের hotel টা একদম beach এর কাছে ছিল হম তো রাত্রে বেলা অনেক রাত করে আমরা beach থেকে খাওয়া দাওয়া করে shack ওখানে ছিল beach এ তো ওই shack এর মধ্যে আমরা খাওয়া দাওয়া করছি হম খাওয়া দাওয়া করে যখন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 পুরো সুনসান হ্যাঁ কোনো জনমানব নেই হম একেবারে রাস্তা ফাঁকা ওখানে কিন্তু সেইরকম ব্যাপার না পুরো রাস্তায় আলো জ্বলছে লোকজন ঘুরে বেড়াচ্ছে হাটছে ভালোই লাগছিল, মানে আমরা তো হেঁটে হেঁটে হেঁটে হেঁটে আসছি আসতে আসতে আমরা কয়েকটা জায়গায় দাঁড়িয়ে photo তুলছি রাত্রীবেলা তো photo তুলতে তুলতে যখন photo তুলছি pose দিচ্ছি আমাদের পাশ দিয়ে কয়েকটা মানে কয়েকজন লোকজন সব ঘুরতে এসেছে সবাই চলে গেলো চলে যাচ্ছে হম আমাদের কে hi tata করতে করতে চলে গেলো even local রা আমাদের সঙ্গে এতো ভালো ব্যবহার করছে না হম আমরা কি বলবো আপনারে মানে ওখান কার local দের সঙ্গে আমরা অনেক্ষন ধরে গল্প করছি তো local রা খুব ভালো মানে খুবই ভালো খুব নম্র ভদ্র লোকজন আর

light জ্বলছে, disco চলছে, মানে পুরো রাস্তার ওপরে লোকজন নাচছে সে এতো ভালো লাগছিল না মনে হচ্ছিলো দিনের বেলা তে সেরকম জমজমাট থাকে না জমজমাট কি রাতের বেলাতে হয়?

sight seeing যেগুলো হয় যে church যেগুলো আছে না church গুলো তে যেতে খুব ভালো লাগে দিন এর বেলা আর beach ব্যাপারটা কি বলুন তো ওখানে তো তো ওই beach এর কাছে গিয়ে ওই সকাল বেলা ওই শীতকাল এ গিয়ে বসে থাকতে খুব ভালো লাগে কারণ ওটা আলাদাই একটা মজা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 এগুলো সকাল বেলা ঘুরতে ভালো লাগে যেমন সকাল বেলা আমরা ইয়াতে গিয়েছিলাম dolphin এর sight seeing করতে গিয়েছিলাম ঠিকাছে so এবার আমাদের কে নিয়ে সমুদ্রের মাঝখানে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দিয়েছে এবারে দেখো এবারে আমাদের কে খুঁজতে হবে কখন dolphin আসবে আমরা dolphin দেখতেও পেয়েছিলাম, দুতিন খানা dolphin দেখছি আমরা আচ্ছা আমাদের পাশ দিয়ে লাফ কাটিয়া চলে গেছিল, কি ভালো লাগছিল! মনে হচ্ছে কি একদম বিদেশে চলে এসেছেন হ্যাঁ সত্যি ওখানকার ওখানকার বাড়িঘর Archictecture এতো সুন্দর না পুরো মনে হচ্ছিলো বিদেশে চলে এসেছি church গুলো হ্যাঁ church গুলো এতো সুন্দর সুন্দর না কিন্তু এখন church এ ঢোকা বন্ধ করে দিয়েছে COVID এর পর থেকে church এ ঢোকা বন্ধ করে দিয়েছে একেবারে হ্যাঁ ওখান কার সব architecture গুলো তো সব Portuguese আমল এর ই তো মনে হয় ঐজন্যই এতো সুন্দর হ্যাঁ হ্যাঁ ওখানকার

Anjuna beach এ গিয়েছিলাম হম Anjuna র তো পুরো, পুরো পাথরের beach মানে beach আপনার যেরকম বালির হয়না হম হম হম বালির নয় পুরো beach টা পাথরের আচ্ছা

খুব সুন্দর view না এতো ভালো লাগছিলো রাত্রীবেলা আমরা ওখানে গিয়ে বসে ছিলাম কোনোকাজ নেই কিছু করার নেই চুপ চাপ বসে আছি beach হ্যাঁ মাঝে মাঝে একটু feel করতেও ভালো লাগে তো সত্যি এতো জল এর আওয়াজ হওয়ার আওয়াজ হওয়ার ওই শো শো করে sound টা আসে অসাধারণ লাগে আচ্ছা আপনি একবার বলছিলেন আপনার excursion এর গল্প শোনাবেন তো শোনান আমি তো Goa র গল্প এতো শোনালাম আপনার excursion এর গল্প আপনি বলবে বলছিলেন হ্যাঁ বলুন! আমি একটু শুনি

আমার মনে হয় যে আমি basically, personally এটা feel করি যে inner beauty is most important than outer beauty তো ওরকম একদম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 আমাদের আমার মতন কিছু জন ছিল আমার বন্ধুরা হয়না লোকজন যে category র mentality র হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ match করে যায় ওরকম আমার ও কিছু বন্ধু হয়ে গেলো আর যারা নিজেদের কে একটু upper class, higher class ভাবতে শুরু করছিলো তারা একটা portion হয়ে গেলো কিন্তু সমস্যাটা হচ্ছে গিয়ে আমি ওই দুটো class এই belong করতাম মানে সবাই আমাকে খুঁজতো মানে শেষ পর্যন্ত যে আমার থেকে ধরো ওই notes ফটস নেয়ার জন্যই এরকম একটা case হতো আমার সবার সাথে বন্ধুত্ব ছিল এরকম করে upper class আমরা ওদের ক এরম করে mention করতাম upper class আর আমরা lower class তারপর শেষে এ নতুন নাম opportunists হয়েছিল next ওদের নাম হয়েছিল opportunists এখন আমরা এরকম ধরুন আমরা যখন আমাদের বন্ধুদের মধ্যে কথা কই তখন আমরা বলি opportunists দের জানিস তো এই এই এই এরকম একটা ব্যাপার হয় ওরা একেবারে আচ্ছা ওরা একেবারে সেই হাম বোরো আমি এই আমি সেই হেন পড়বো তেন পড়বো jeans এরকম একটা ব্যাপার সেপার মানে হয়না দেখানো, দেখানো একটা ব্যাপার ছিল show off ব্যাপার সেপার হলো সব কিছু হলো ওরা train থেকেই আমাদের সঙ্গে ঝামেলা তা শুরু হলো আমাদের আমার কজন বন্ধু আমাদের কে ওরা কিছুতেই ওদের সবকটা ওদের আট জন না দশ জন ছিল ওরা সবসময় এক জায়গা তাই থাকবে আমরা যেখানটাতে যাইতাছি ওরা সেখানটাতেই উংলি করতাছে আমাদের ওখানে থাকতে দেবেনা ওদের কেই চাই, ওদের কেই চাই এরকম করে করেও train এর মধ্যেও আমরা গেছিলাম Dooars এ বেড়াতে মানে আমাদের excursion টা ছিল এবার গোটা আচ্ছা আমাদের দুজন কে আলাদা করে দিলো আমাদের আরো তিনজন অন্য জায়গায় সবাই কিরকম মন মোরা হয়ে গেছে আর ওরা খুব লাফালাফি ঝাপাঝাপি করতে করতে যাচ্ছে আর সেইটা দেখেছিলেন আমাদের একজন Ma'am Ma'am বলছিলেন যে ঠিক আছে তোরা এতো মন খারাপ করিস না তোরা যখন ওখানে যাবি তোদের কে আমি একদম পাঁচজন কে একদম একটা personal room দিয়ে দেব সবার ই আলাদা আলাদা থাকে তোদের কে দিয়ে দেব তোরা ওখানে মজা করবি যেই কদিন থাকবি এবার এবার হলো কি যেই আমরা ওরকম দিয়েছে মামা ব্যাস ওখানে গিয়েও উংলি ওরা ওখানে গিয়ে থাকবে ওদের সবার খাট এ হয়ে যাবে ওদের খাট এ ধরছেনা থাকবো চাপাচাপি করেই থাকবো কিন্তু আমরা ওখানেই থাকবো as if এবার একটা বন্ধু ছিল যে পুরো মাথা গরম public পুরো এখান থেকে জুতা মারলো করে পুরা hall room types এর আছে সেখানে ছোট ছোট সব ওই খাট, খাটিয়া গুলো হয়না ওরকম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এই মাথা থেকে জুতা ছুড়লো করে গিয়ে ওই মাথায় গিয়ে পড়লো এবার ওকে তো কিছুতেই calm doown করা যাচ্ছে না ইটা আবার ma'am দেখতে পাচ্ছে এরকম কতক্ষন চলতে পারে বলুন তো আপনি, আপনি যে বললেন আমাদের কে একসঙ্গে থাকতে দেবেন এখানেও তো দেখতে পাচ্ছি আমরা থাকছিনা এবার ma'am কি করছে plan করে আমাদের কে বলছে যে ঠিক আছে তোদের কে যদি আমরা দিদিদের সঙ্গে মানে third year এর দিদিদের সঙ্গে থাকতে দি তোরা থাকবি তোদের পাঁচজন কে থাকতে দেব আর আমাদের কাছে না ওটা surprise ছিল ওটা আসলে ছিল কি বলুন তো জঙ্গল এর মধ্যে যে সবগুলো কাঠের বাড়ি হয়না হ্যাঁ হ্যাঁ দোতোলা বাড়ি ছিল

স্নান করতে হবেনা তোদের যেটা বলছি ওটা কর দুটা ব্যাগ পত্র গুটিয়ে slipper নিয়ে রাস্তায় এপার থেকে ওপর পাই পাই করে ছুটছি কোথায় যাচ্ছি বলছে তোদের কে নিয়ে যাচ্ছি গিয়ে দেখলাম কি মানে আমাদের একটা dream ছিল যে আমরা ওরকম একটা কাঠের দোতোলা বাড়িতে থাকবো তাও আবার জঙ্গলের ভিতরে ব্যাস বাহ্ পাঁচজন এর পাঁচটা আলাদা আলাদা খাটিয়া ছিল ওখানে আর পাঁচজন পুরো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

এবার ও daring types এর আমরা দুটো ওরকম এ করতাম বদমাইসি র চরম level যাকে বলে মানে বাঁধা গরু ছাড়া পেয়েছি আমাদের তো কিছু circus করতেই হবে তো এবার আমরা কি করছি বলে চল ওই জঙ্গল এর মধ্যে না আমরা দুজন চলে যাই এবার আর বাকি যারা ছিল বলছে তোরা যদি গেছিস না বলে দেব এবার ওদের কেও পটিয়ে পাতিয়ে আমরা নিয়ে গেছি এবার ওখান টা গিয়ে দেখছি না হাতি তো বিশাল বড়ো হয়, এবার যেহেতু হাতি আসবেনা এবার চার পাঁচখানা গর্ত মানে পুরো রাউন্ডটা জুড়ে আমাদের ঘর গুলো ছিল অনেক গুলো ঘর ছিল কাঠের তো ওই গুলোর চার পাঁচখান গর্ত করা ছিল যাতে ধরো হাতি যদি চলে আসে রাতের বেলায় ও ফোট করে ঢুকে পড়তে পারবেনা আরকি আচ্ছা ওই গর্তের মধ্যেই পরে আচ্ছা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 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ পুরো জংঙ্গলের মধ্যে এরকম এবার যাইতে যাইতে দেখছিলাম হাতি তো ছোট না সেতো মানে potty করলে একটু খানি তো করবে না পুরো না রাস্তা পুরো চারিদিকে না ওরকম ছড়ানো আমরা বলছি আচ্ছা! মানে আমরা বুঝতে পারছি না যে ওটা কি exactly কি জিনিস একবার ভাবছি ভাই পুরো শক্ত হয়ে গেছে ভাই এই জিনিস গুলো কি আচ্ছা এগুলো কি আমাদের পিঁপড়ের বাসা যেগুলো বানায় পিঁপড়েগুলো মাটি তুলে তুলে খুব দিগ্গজ এর মতো আমরা করছি এই হচ্ছে আচ্ছা না একজন বলছে না এই আরেকজন বলছে না বাঘের potty হেন্ তেন এরকম করছে এবার আমাদের কে ওখানে যে caretaker ছিল ও ব্যাটা দেখেছিল যে আমরা ওই করতে করতে বেরিয়ে গেছি অনেকটা দূর এ এবার সে পিছন দিক থেকে এসে বলছে ওটা বাঘ এর ই potty ওটা হাতির potty না আর আমরা সব থেকে হাসির ছিল ওটা এবার বলছে তোমাদের তো ভালোই সাহস দেখতাছি তোমরা এদিকে চলে আসছো তোমাদের ma'am জানে বলছি দেখো ভাই তুমি এরকম করতে পারোনা তুমি যখন এসে পড়েছো চলো আমাদের কে ওদিকে নিয়ে যেতে হবে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

potty টা ছিল তার মধ্যে ধরাম করে পড়ে গেছে পুরো হাটু অব্দি হই গেছে, যা, উহ তারপর সে কি কাণ্ড ওখান থেকে ওরকম হাতির কেসটা তো হল তারপর আবার ওই তারপরে আমরা ঐখান থেকে ওখানে আসছি তারপর বান্দরেরও একটা case আছে, ওইখানে আসছি আর তারপর ঘরের মধ্যে থেকে দেখতাছি যে বান্দর আছে খুব নাচছে এইদিক থেকে ঐদিক আর কি বাদাম খেতে খেতে হ্যাঁ ওকে দেখছি আগে আরে হয়না যেরকম এক গাছ থেকে আরেক গাছ। আচ্ছা ও যে আমাকে দেখতেছে আমি না সেই ব্যাপারটা feel করিনি। হঠাৎ করে সামনে কোনো ভেবে পাচ্ছিলাম না যে কলাটা ফট করে করে বাঁদরটা হাত থেকে নিয়ে চলে গেল আমি ভাবলাম আমাকে যদি হঠাৎ করে খেয়ে নেয় বাবা বলে সোজা খাটের মধ্যে actually খরগোশদের মনে আছেন আপনি জানেন খরগোশদের মাথাটা গুজে দিয়ে বলে যে উনাকে কেউ দেখতে পাচ্ছে না দেখতে পাচ্ছে না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ দরজা খোলা কিন্তু আমি খাটের মধ্যে মুখ ঢুকিয়ে দিয়ে চিৎকার করছি এ বাবা এ বাঁচাও এইদিকে দরজা খোলা কিন্তু বান্দর আসলে এমনিই আসবে। এইসব করছিলাম খুব মজা হয়েছিল। এইসব মানে friends সাথে last time and first time যাকে বলে হেব্বি মজা করেছিলাম আমারও মোটামুটি শান্তিনিকেতন যাওয়ারটাই school এর শান্তিনিকেতন যাওয়া বন্ধুদের সাথে ওই first and last ব্যাপার স্যাপার তারপর আর কোথাও যাওয়া হয়নি বন্ধুদের সঙ্গে আলাদা করে আশেপাশে local excursion এ যাওয়া হয়েছে, ওটাতে মজা হয়েছিল। সেখানে খালের মধ্যে পড়ে গেছিল তারপর তাকে আমি বাঁচাতে গেছিলাম, ও বাবা। class এর সব থেকে নিজেকে বিশ্ব সুন্দরী ভাবা মেয়ে, মানে বিজ্ঞ সবকিছু জানে এরকম একটা মানে ওকে সবকিছুই জানতে হবে class এর সব attention creator যাকে বলে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

কাইসং করা হলো না তারপর মুখ ধুয়ে মুছে washroom থেকে পাঠিয়ে দিয়েছি বাড়িতে পছন্দ করতো না তার বাইকে করে ওকে যেতে হয়েছে।

কখনো ভুলব না মানে আমি দৌড়াচ্ছি বাঁচাতে বলছি যেতে দে আমাকে আমার বন্ধুরা বলছে না তুই যেতে পারবি না ও পড়ুক ওখানে।, হাবুডুবু খাক। আমি আপনাকে বলছি তো আমার চোখের সামনে ওই scene ভাসছে খুব মজা করতাম কলেজে একটা time এ সেসব college life আর school life এর মজাই আলাদা তখন college কেটে চিড়িয়াখানা যাচ্ছি বাঘ দেখবো। না না আমার college খুব strict ছিল মানে আমি কখনো কলেজ bunk করতে পারি নাই first bench to last bench প্রতিটা student কে ওরা follow করতো মানে হেবি strict ছিল madam টা না হলে কি করতে বলতো, না, ওখানে কি করতো? আমাদের practical খাতা চেকের টাইম থাকতো ঘেজ ঘেজ করে পাতা কেটে দিত আর আমরা ভাবতাম এ বাবা কষ্ট করে করছি উফ কি করে কাটে একটুখানি এই দিক থেকে ঐদিক হবে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

তাহলে বলুন কত income হচ্ছে ওদের, মানে সত্যি সত্যি ভাবতাম এতগুলো class করছি তাও কি করে

আমি মানে college টা daily করেছিলাম ওই first year college উঠে গেছে খুব serious ব্যাপার স্যাপার পড়াশোনা করতে হবে হেনতেন খুব খুব মন দিয়ে college করেছিলাম first year, second year সেটা half হল third year হাতে গোনা class গেছিলাম তখন আমাদের ডানা গজিয়ে গেছিল আর কি।

মানে আমি especially নিজেরটা বলছি, কিছু না হলেও চারটে ডানা গজায় গেছিল কারণ আমাকে আবার যেই ma'am টা আমাকে পড়াতো যে ma'am টা basically ক্লাস। class করা তো college এর HOD পরে তিনি ছিলেন, তো আমাকে personally ডেকেছিলেন তুমি না এত দুষ্টু এত দুষ্টু তোমার মত মাইয়া আমি দেখিনি কোনদিনও class করতে করতে কেউ phone ঘাটে এরমভাবে class করার সময় class করো নাহলে class করো না এরকম করে আমাকে কেন অসম্মান কর আমি এত দুষ্টুমি করতাম এত দুষ্টুমি করতাম আমাকে আলাদা করে ডেকে বলছিল তোমার মত দুষ্টু মাইয়া আমি কোনদিন দেখিনি এত বছর ধরে পড়াচ্ছি। এত দুষ্টু, কিন্তু আবার ভালবাসত খুব ও মানে class আমরা ঠিক থাকি করতাম, না ফাঁকি মারতাম তারপর আপনার ইয়ে দুষ্টুমি করতাম সবাইকে জ্বালাতন করতাম লোকের পেছনে লাগতাম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

কিছু বলতো না একটু আকটু বলে ছেড়ে দিত, হ্যাঁ ওটাই আমাদেরও same হত, এবারে পড়াশোনাতে যদি ঠিক থাকতো তাহলে কিছু বলত না কিন্তু তাহলে কিছু বলত না হ্যাঁ সেটাই প্রচন্ড strict ছিল এই বাবাকে ডেকে দেবো এই হ্যান করবো তেন করবো আমার তো সারাক্ষণ মনে হতো ওটা স্কুল না কলেজ। হ্যাঁ হ্যাঁ ছেড়ে দেব কেন এই college ভর্তি হয়েছি আর আমরা এই করছি আমরা সেই করছি, হ্যাঁ, আচ্ছা আজকে অনেকটা time হয়ে গেল। ঠিক আছে চলো রাখলাম, byee, tata. আচ্ছা তোর সেই আহ আমরা এবারে পুজোয় কোথায় ঠাকুর দেখতে গেলাম? এবারে পুজোয় আমরা বর্ধমানে এখানে ঠাকুর দেখেছিলাম লাগিয়েছিলাম আবার আমি তো বাবার বাড়িও গিয়েছিলাম হাদীপুর বর্ধমানে তো প্রথমে তো বাবাকে মা কে আসতে বলা হলো খুব করে আসতে কারণ দাদাভাই অনেকবার করে বলেছিলো তো এবার আমরাও এখন এখানেই রয়েছি ওজন্য অতবার করে বলার জন্য দাদাভাই বলেছিলো তুমি বলেছিলে আমি বলেছিলাম মেয়েগুলো বলেছিলো ওনারাই আবার হম তোর ওখানে সেই এক একাই হম কি করবে? তাই জন্য সেই আমরা বললাম যে আহ আমরা এতো আগে থেকে ওখানে তোমার এখানে আমাদের বর্ধমানে এতো ভালো পুজো চারিদিকে এতো আলো এতো আমাদের এই বাড়ির সামনেটা বল? কিরকম মানে সেই মানে চতুর্থী দিন থেকে পুজো লেগে যায় মানে সেই এইদিকে আহ বিজ্ঞাপন এল একদম ঝলমল করে বাজি পোড়ে কতো সুন্দর আর তোমার ঐজন্য এই জায়গাটা ছেড়ে কি একদম চতুর্থী দিন থেকে বা পঞ্চমীর দিন থেকে তোমার ওখানে যেতে ইচ্ছা করবে তোমার এর মধ্যে

তোর সেই এখান থেকে তুই তখন এখানে আসিস নি সেই যখন আহ ইয়েতে যেতাম মনে কর তোর দাদাভাই সেই পঞ্চমীর দিন বা চতুর্থীর দিন যেত অরে এখানে এরকম জমজমাট জায়গা থেকে বাড়িতে যেতাম না বাড়ির ওখানে তো পুজো হয় না আসলে আসলে কি হ্যাঁ গ্রামে আমাদের পুজোর সব গ্রামেই হয় আমার তো বাবার বাড়িতে তোমার একদম বাড়িটা আমাদের মাঝখানে ঠাকুর যে মানে দুর্গাপুজো যে হচ্ছে সেটা বোঝাই যায় না কোনো ঢাকের আওয়াজও শোনা যায় না কোন বাজির আওয়াজও শোনা যায় না কিচ্ছু না

এইখান থেকে যাই না তোর যেই গিয়ে তখন তুই আসিসনি গিয়ে যখন ওখানে যেতাম এ বাবা কোথায় এলাম দিয়ে তারপরে কি মন খারাপ করতো তারপর তুই আবার ইয়ে চলে যেতিস সাধিপুর চল বাপের বাড়ি চলে যেতিস গিয়ে আমার আবার সে মনে হত যেন কেউ নেই আমার মনে হতো যে আমি কাঁদি ওরা তো তোমার দাদাভাই তোমার ভাই ওরা তো কেউ বাড়িতে থাকবে না তোমরা থাকো বাড়িতে দিয়ে ওরাতো চলে যাবে. এখানে ওখানে ঠাকুর দেখবে

বাড়িতে কি থাকতে ইচ্ছা করে? তো তাই তো এবারে আরো জোর করে বলা হলো বাবাকে মাকে যে তোমরা এখানে একদিন এসো হুম

হুম তো ওরা তো এসেছিল ষষ্ঠীর দিন ষষ্ঠীর দিনে এসে আমরা এখানে ঘুরলাম বর্ধমানে কতগুলো ঠাকুর দেখলাম অনেকগুলো ঠাকুর দেখেছিলাম তাও আবার দেখাও হয়নি দুটো দুটো ভালো ভালো

একদম আমাদের কাছে যেটা আছে আর তোমার আরেকটা করেছিল যে কৈলাসের মতন করেছিল মহাদেবের ইয়ে দিয়ে ওটা

পরের দিন সেই তুই তো দেখবি বলে বল্লি না আমি দেখেই ছাড়বো দেখেই ছাড়বো তোরা তো দেখালোই না ওরা সেই সোজা

ওটা আবার উম বাবা বলছিল যে উম ওটা নাকি ওপরে গিয়ে বলছে যখন অনেকগুলো সিঁড়ি দিয়ে উঠেছে তো উঠে বলছে নাকি ঐটা পুরো প্যান্ডেলটা গোটাটা ওরকম দুল ছিল হ্যাঁ দুল ছিল আর আসলে ওই যে আওয়াজটা হচ্ছিল না গান বাজছিল মহাদেবের সেই জোরে গানটা বাজছিলো তো ওটার আওয়াজটা হচ্ছিলো না ওই জন্য আরো বেশি কাঁপ ছিল দুল ছিল আর অনেক মানুষ তো উঠছিল সিঁড়ির মতন করেছিল অনেক মানুষ উঠছিল আমার ভীষণ ইচ্ছে ছিল ওটা দেখার

কাছেরগুলো আমরা মেয়েগুলোকে নিয়ে দেখে নেবো মেয়েগুলোর তো program থাকে যেদিন program থাকবে বা যেদিন থাকবে না সেদিন আমরা দেখে নেবো

গুলোই আমরা দেখতে পাইনি. আমরা পদ্ম সংঘ তাও দেখতে পাইনি. আমাদের সবুজ সংগীতটাও দেখতে পাইনি এমনই কপাল খারাপ পরের দিন বৃষ্টি নেমে গেলো বৃষ্টি নেমে গেলো সে তো দেখাই হলো না

সে কি অবস্থা একদম তারপর আবার সেই হুম

পরের দিন দুর্গাপুর গিয়েছিলাম ঠাকুর দেখতে মনে আছে? এইটা বল ওই রিংকু আবার সেই ইয়ে খেতে চাইছিল গাড়িতে গাড়ির ওপরে সেই একটা

গাড়ির মধ্যে গাড়ির ওপর তলায়